দোকানের মধ্যে একটি আলমারি রয়েছে।

এখানে একটি সপই মল দেখা যাচ্ছে।

শপিং মল ভিতরে অনেকগুলো জামা কাপড় দেখতে পাওয়া যাচ্ছে।

জলাশয় একটি খোলা আকাশের নীচে রয়েছে।